getting started with files এর tutorial আপনাদের স্বাগত
at tutorial আপনি শিখবেন একটি file খোলা
line দর line file বিষয়বস্তু পড়া
একবারে file সম্পূর্ণ বিষয়বস্তু পড়া
list file বিষয়বস্তু যুক্ত করা এবং file বন্ধ করা
tutorial রেকর্ড করতে ব্যবহার করছি:
tutorial অনুশীলন করতে আপনার lists এবং for statement সম্পর্কে জানা উচিত
না হলে এই website পাইথনের প্রাকপ্রয়োজনীয় tutorials দেখুন
পড়া to লেখার জন্য একটি file খুলতে আমরা open নামে একটি built in ফাংশন ব্যবহার করতে পারি
open ফাংশন একটি file object returns করে
modeএটি নির্দেশ দেয় যে file কিভাবে খোলে
r হল read mode এর জন্য
w হল write mode এর জন্য
a appending mode প্রতিনিধিত্ব করে এবং r + হল read এবং write mode উভয়ের জন্য mode নির্দিষ্ট করা অপশনাল
pendulum txt file text editor খুলি
এই file 2 time ডেটা কলাম রয়েছে pendulum এর length এবং time
pendulum txt file এই tutorial code files link উপলব্ধ
প্রথমে ctrl + alt + t কী একসাথে টিপে terminal খুলুন
লিখুন ipython3 এবং enter টিপুন
pylab package আরম্ভ করি
terminal মুছুন
pendulum txt file খুলি
লিখুন f is equal to open বন্ধনীতে উদ্ধৃতিতে pendulum dot txt
এখানে mode নির্দিষ্ট নয় ডিফল্টরূপে এটি হল r
এটি কি তা দেখতে terminal f লিখুন
file object f খোলা file নাম এবং mode প্রদর্শন করে
r হল read only mode এর জন্য
এখন একক ভ্যারিয়েবলে পুরো file পড়তে শিখি
লিখুন pend equal to f dot read open এবং close বন্ধনী
আমরা variable pend we file সকল বিষয়বস্তু পড়তে read method ব্যবহার করব এন্টার টিপুন
read method ব্যবহার করতে আমরা file object dot read method ব্যবহার করি
print বন্ধনীতে pend লিখে দেখি যে pend কি এন্টার টিপুন
আমরা দেখতে পারি যে pend we pendulum txt file সকল ডেটা রয়েছে
আরো স্পষ্টভাবে দেখতে যে এতে কি রয়েছে শুধুমাত্র pend লিখুন
আপনি output newline characters ও দেখতে পাচ্ছি
এখন file লাইলের তালিকায় variable pend কে বিভক্ত করতে শিখি
আমরা lines তালিকায় ডেটার file বিভক্ত করতে method splitlines ব্যবহার করি
for জন্য আমাদের এই তালিকাটি pend _ list নামক ভ্যারিয়েবলে সংরক্ষণ করতে হবে
লিখুন pend _ list equal to pend dot splitlines open এবং close বন্ধনী
লিখুন pend underscore list
আমরা lines তালিকায় ডেটা পেয়েছি
pend _ list এ newline characters যেমন \n নেই
এর কারণ হল string pend newline characters এ বিভাজিত
f এ খোলা file বন্ধ করুন
লিখুন f dot close open এবং close বন্ধনী
এটি ভালো programming অনুশীলন যে আমাদের দ্বারা খোলা যে কোনো file objects এর কাজ শেষ হওয়ার পর বন্ধ করুন
video এখানে থামান নিম্ন অনুশীলনী চেষ্টা করুন এবং তারপর video আবার শুরু করুন
file object হিসাবে f re সাথে pendulum txt file পুনরায় খুলুন
মনে রাখবেন যে আমরা আগে file বন্ধ করেছি
terminal ফিরে যান
এখন line দর line files পড়তে এগিয়ে যান
file আবার খুলতে লিখুন:
এখন file line দর line পড়তে আমরা for loop ব্যবহার করে file object we পুনরাবৃত্তি করব
lines অনুযায়ী file পুনরাবৃত্তি করুন এবং প্রতিটি lines print করুন
লিখুন for line in f colon enter টিপুন
এখানে line হল loop variable এবং এটি কোনো keyword নয়
আমরা any কোনো ভ্যারিয়েবল name ব্যবহার করতে পারতাম তবে লাইনটি যথেষ্ট সার্থক মনে হচ্ছে দুইবার এন্টার টিপুন
শুধুমাত্র lines printing করার বদলে তাদের line _ list নামক list যুক্ত করুন
আমরা প্রথমে একটি emptylist হিসাবে line _ list শুরু করি
লিখুন line underscore list is equal to open এবং close বর্গাকার বন্ধনী
code লিখুন
four spaces line underscore list dot append বন্ধনীতে line
এখানে for loop pendulum txt file line দর line পড়ে
append method line _ list নামক list প্রতিটি line জুড়বে
আমরা যথারীতি f close ব্যবহার করে file বন্ধ করে আবার খুলতে পারতাম
কিন্তু এবার file object f ছেড়ে দিন এবং সরাসরি for statement এ file খুলুন
যতবার আমরা এটি খুলি এটি আমাদের file বন্ধ করার সমস্যা থেকে বাঁচাবে
দেখি যে line _ list এ কি রয়েছে
line underscore list file newline characters এর সাথে লাইনের তালিকা রয়েছে
আমরা কিছু string methods ব্যবহার করে lines থেকে newline characters বের করতে পারি
এটি strings এর পরবর্তী tutorial করা হবে
এটি আমাদের tutorial শেষে নিয়ে আসে
read method ব্যবহার করে সম্পূর্ণ files ডেটা পড়া
for loop ব্যবহার করে file object এ পুনরাবৃত্তি করে line দর line file ডেটা পড়া
for loop a append method দ্বারা list a file lines যুক্ত করা
এখানে সমাধানের জন্য কিছু স্বমূল্যায়ন প্রশ্ন রয়েছে
1 open function
2 splitlines ফাংশনটি কি করে
strings হিসাবে সকল ডেটা এক line প্রদর্শন করে
strings হিসাবে ডেটা line দর line প্রদর্শন করে
ডেটা line দর line প্রদর্শন করে কিন্তু strings হিসাবে নয়
এবং উত্তর হল
splitlines strings হিসাবে line দর line ডেটা প্রদর্শন করে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
fossee the tbc প্রকল্প সমন্বয় করে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
আই আই টী বোম্বে থেকে আমি কৌশিক দত্ত বিদায় নিচ্ছি ধন্যবাদ